আমরা গেলাম তারপরে তোর মন্দিরটায় গেলাম উঠলাম অনেকটা উচুঁতে ওটাও খুব সুন্দর ছিল ভীষনই সুন্দর লেগেছিল তার আহ পরে শেষের দিকে এসে গেলাম তোর মানালি সে তো আমার তো যা তা অবস্থা আমার তো পাহাড়ে যাওয়া মানেই আমার ভয় মানে বমি সে এত বমি তারপরে ওই যে আরেকদিন গেলাম না ওই যে কোথায় গেলাম সেই সারাদনিই আমার বমি হয়েছে মানে পেটে জরটুকুও থাকছিল না । হা ওই যে তোমার যেটাকে আহ ইয়ে বলা হয় কী যেনো জাগাটার নাম টা মনেও তো পড়ছে না । ওই যে পুরো উপত্যকাটা ছিল একদম সুন্দর বড় বড় গাছ ওটাকে তোমার উম ভারতবর্ষের switzerland বলা হয় যে ওখানটা বলছিল

কী জায়গা টা আমারো তো এই মুহুর্তে মনে পড়ছে না নাম টা

মেয়েগুলো ওই জায়গাটাতেই তো মেয়েগুলো ঘোড়ায় চড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খাজিরাও বোধ হয় মনে হয় কী একটা নাম ছিল মেয়েগুলো ঘোড়ায় চেপে ঘুরে আসলো কতটা । ওই দিন তো বাবা ওই দিন তো আরো শরীর খারাপ হয়ে গেছিল সেই কেমন একটা হচ্ছিল সেই মানে। এ বমিও পাচ্ছিল অথচ বমি হচ্ছিল না সেই একটা অদ্ভুত রকমের কষ্ট সে কিছু খে~ খাইও নি সে দিনে

তারপর একটু খানি হাটতে পারছিলে না একবার একটু খানি আমার সাথে গেলে একটু খানি হেটে মাথা ঘুরে মানে চোখ গুলো অন্ধকার হয়ে যাচ্ছিল তোমার

আমরা যে ছবি গুলো তুলেছি সে ছবি গুলো এখন দেখলে কত সুন্দর লাগে ওই জায়গাটায় দাড়িয়ে ছবি তুললে মনে হবে আহ যেনো কত সুন্দর জাগায় দাড়িয়েছি কী দারুন

ভাই ওদের কে ঘোড়ারয় চাপাল ওদের হচ্ছে ইচ্ছা ছিল যে ঘোড়ায় চাপবো কুড়িয়ে নিয়ে এল দুজনে দুটো ঘোড়ায় চেপে অনেকটা ঘুরেছিল কত পাঁচ kilometer না দু kilometer মনে হয়

হ্যাঁ ওই খানে ওপরটাতেও অনেক কিছু দেখার ছিল আমরা যাইনি। ওই খানে তোর অনেক resort ছিল আরো সব অনেক কিছু ছিল আমরা তো ওই ওপরটায় যাইনি হ্যাঁ অনেক কিছুই দেখার ছিল ওখানে অনেক অনেক মানুষজন তো গিয়েছিল ওখানে দেখছিলাম ওপরে ঘুরছিল অনেক hotel টোটেল সমস্ত থাকার জায়গা ছিল অতিথিশালা ছিল। বেশ বেশ মানে ভালো কেটেছিল ওই সময়টা আর তারপর তো সারাদিন শরীর খারাপ হয়ে সারাদিন আহ বমি করে কিন্তু সন্ধ্যের দিকে আমরা গেলাম তোর বাজারে বাজারেতে যতই শরীর খারপ হোক বাজারে কোনো কেনাকাটার কথা ভাবলে একদম শরীর পুরো ভালো হয়ে যায় তাই হয়েছিল। ওটাই দাদা ভাই তোমাকে বলছিল। সে কেনাকাটার নাম শুনলে এইবার শরীর ভালো হয়ে যাবে আবার গাড়ির মধ্যে কেমন রাগাচ্ছিল তোমায় মনে আছে? দাদা ভাই রাগাচ্ছিল বলছিল ইয়ে এই রাজু তোর বৌদির কবিতা পেয়েছে সবাই রাগাচ্ছিল।

তারপরে সেই আহ তোর ইয়ে আমরা বাজারে গেলাম দে একটা কেমন ছোট দোকান আহ ইয়ে করলাম দোকানটা বাইরের দিকে কত বাজার ছিল কত দোকান হ্যাঁ আমরা যেগুলোতেই যাচ্ছিলাম সেগুলোতেই প্রচুর দাম বলছিল অনেক বেশি বেশি দাম বলছিল। দিয়ে তো আমরা ভিতরের দিকে গিয়ে ওই ছোট্ট মত দোকানটা বের করলাম খুঁজে পরে তো কম দামে কত জিনিস কিনে আনলাম

হ্যাঁ ও ওই মানুষটার কাছ থেকে অনেক টাকার জিনিস কেনা হয়ছে ও ওকে যদি আবার online নে বলে দি উম ওর ছবি পাঠিয়ে দিলে ও আমাদেরকে জিনিস parcel এ আমাদেরকে পাঠিয়ে দেবে হ্যাঁ সেটাও বললো বাবা বাবা মা তো দুজনেই যাবে বলে বেরিয়েছিল বাজারে যাবে বলে আমাদের সাথে দে মা হাঁটতে পারল না দে আবার ঘুরে চলে গেল সেই হাপানি মত হচ্ছিল বলে আরো গেলই না আমরা জিনিস গুলো কিনে নিয়ে গেলাম বাবার মা তো দেখে অবাক। বলছিল এত কম দামে? কী করে পেলে ভাবতেই পারেনি যে অত কম দামে আর অত সুন্দর জিনিস মানে এত ভালো জিনিস গুলোর মানটা ভীষন ভালো

অত ওই কম দামে এরকম ভাবতেই পারা যায় না যে ওই কম দামে মানে ওই গুণগত মান যেটা ওটার অতটা সুন্দর ভালো জিনিসটা যে ওই টাকায় পাব এটা ভাবা যায় না আমরা এখানে তো পাবই না তুই আর আমি তো যেইবারে পুরো লুকিয়ে লুকিয়ে জিনিস কিনেছে আমরা লুকিয়েও কিনেছি সবাই জানেও না না ওগুলো জানেইনা কেউ যে আমরা কিনেছি ওটা।

হ্যাঁ সেটাই কারোর একটা জিনিস হয়নি সবার তিনটা করে চারটে

তিনটে চারটে করে জিনিস হয়েছে মেয়ে মেয়ে গুলোরই একটু হয়তো দুটো করে হয়েছে বাকি বড়দের সবাইকারী অনেকগুলো করে জিনিস হয়েছে

হ্যাঁ ওখান থেকে দুটো গরমের কাপড় নিয়ে এসেছিলাম দাদাকে দিলাম ভাইকে দিলাম ভাইফোঁটার সময় দুজনকে

হ্যাঁ উপহার আমাদের ওখানেই কেনা হয়ে গিয়েছিল তো ওরাও ভাই তো খুব খুশি হয়েছিল ওটা পেয়ে। মানে এইখানে এত পাওয়া এত ভালো পাওয়া যায় না সব পেয়েও খুব খুশি খুব সুন্দর হয়েছিল

আমাদের দিয়ে নিয়ে গিয়েও আমাদের bag এ রাখার জায়গা ছিল না না এ সে দুজনে দুটো আবার থলি কেনা হল বড় বড়।

মা ও মা ও তারপরে কিনেছিল আমাদের দেখে মা ও আরেকটা নিয়েছিল। আমাদের এমনিই তোর মানে যে কষ্টও হয়েছিল মা মা বাবা তো এই আমাদের উম ইয়ে গুলো জিনিসপত্র গুলো তো উম বইতে পারছিল না।

হম তো প্রচুরই কষ্ট হয়েছে আমাদের কিন্তু কষ্ট হলেও সবাই

তারপরে যে আবার গেলাম আহ এবার মা বাবারও বয়স হয়েছে আর একসাথে এরকমভাবে হয়ত উম যেতে পারবে না

হম এবারে অনেক কষ্ট হয়েছে পাহাড়ের ওপরে। একদম তো কিন্তু কষ্ট হলেও সবেতের মধ্যে একটা আনন্দ ছিল আনন্দ মানে খুব আনন্দ পেয়েছে সবাই এমনকি বাচ্চাগুলোও খুব আনন্দ পেয়েছে

ওই যে তোমার কী বলে বল না আমাদের যে গাড়ির চালক টা ছিল মনে আছে তোমার?

না বললেই হবে না কী ভালো মনের মানুষ। মানে আমাদের সাথে আহ আর দশ দিন মত ছিল। আহ ওনার গাড়িতেই আমরা ঘুরেছিলাম কিন্তু মানে এত ভালো ব্যবহার মানুষ যে অত ভালো ব্যবহার হয় আমরা এই প্রথমই দেখলাম

যে কেমন বাচ্চা দুটোকে সেই আহ টাকা দিতে এসেছিল এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছিল যখন ও আমাদেরকে ছাড়তে আসে তখন বাবা ওকে জড়িয়ে ধরে কাঁদছিল সবার চোখে জল

সেটাই যেন যে মনে হচ্ছিল যে না আমাদেরেই লোক একদম ফিরে আসবে এরকম মনে হচ্ছিল সেই জন্য আর উনার যে কত বড় মন সেটা আমরা সেদিনেই দেখেছি আমদের জীবনে ওই রকম ঘটনা প্রথম যে দেখাই যায় অচেনা মানুষ হয়ে সে আমাদের বাচ্চা দুটোর ওপরে কতটা ভালো টান। আবার ওনি ওই ওই মানে অত কম ইন আয় স্বত্তেও সেই আয় থেকে উনি টাকা নিয়ে আমাদের বাচ্চাদের হাতে দিতে আসে

পাওনা তো দিয়েই দিয়েছিলাম কিন্তু তা স্বত্তেও আমাদের মনে হয়নি যে বাচ্চা দুটোর জন্য কিছু দি তারও দুটো ছোট ছোট বাচ্চা আছে। ছোট বাচ্ছা আছে কিন্তু।

ওরা ওরকমই মানুষ হয় ওরা ওরকমে এত বড় মনের মানুষই ওরা হয়। হম করোনার সময় কী কষ্টে দিন কেটেছে তখন কোনো আহ ওদের আয় ছিল না কিভাবে ওরা কাটিয়েছে সেই গল্পগুলো ওই ভাইয়ের সাথে করছিল বলছিল হ্যাঁ করোনার সময় তো তখন তো আর মানুষ অত বেড়াতে কেউ যাচ্ছিল না সেই সময় ওদের কাজও বন্ধ ছিল। সেই সময় অনেক কষ্টে ওদের দিন গেছে

কত গল্প খুব ভালো মানুষ ছিল । আস্সালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আস্সালাম। ভাইয়া কেমন আছো, আর দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। তারপরে হচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের এই যে যশোরে দেখছি পরপর মানে বড়ো আয়োজন করে আমাদের এই যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরপর মানে,

হ্যাঁ আমিও তো দেখললাম online এ, বা আমি আগে থেকেই জানতাম special একটা ওই ধরনের মেলা আমাদের এখানে অনুষ্ঠিত হয়। আমি তো একটা মেলায় সেদিন ঘুরে আসলাম। আপনি কি জানেন এই বিষয়ে?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 তারা উদ্যোগ নিয়ে এবার এই যে প্রথম, প্রথমেই করলে আরকি। হ্যাঁ আমিও তো দেখলাম যে এই মেলা হলো। আমি মানে প্রথম যে মেলাটা হয়েছে খেঁজুরের গুড়ের মেলা ওইটাতে আমি যাইনি তবে ওইটা হচ্ছে ফেসবুকে দেখছিলাম যে ওখানে direct অনেকে তাদের নিজস্ব খেঁজুরের গুড় পাটালি ওইগুলো নিয়ে মানে মেলায় বিক্রয় করছে, তারপরে তোমার হচ্ছে,

তারা যাচ্ছে তোমার নিজেরা যাচ্ছে ওইগুলো নিজেদের মতো free তে খাওয়ার একটা ব্যবস্থা আছে তারা ওইগুলো মানে খেয়ে taste করে দেখছে আরকি জিনিসগুলোর কেমন স্বাদ হয়। হ্যাঁ সেইদিন আমার বড়োভাইও গেছিলো, সে ওখান থেকে পাটালি কিনে আনছিলো। যদিও আমি বাসায় ছিলাম না যেতে পারিনি, তো সে কিনে আনছিলো ওইগুলো খাইছিলাম ভালোই মজা লাগছিলো। আপনি খাইছেন নাকি ওখান থেকে? না আমার তো ওইভাবে যাওয়ার সময় হয়নি, আমি দেখছিলাম আরকি তো তারপরে অনেকের interview দেখলাম যারপরে ওখানের যারা মানে মেলায় রয়েছে তারাও দেখছি কি যারা গাছী তারাও অনেক খুশি।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

শুধু যে খেঁজুরের গাছ কাটা risk এর কাজ সেই কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাও না, খেঁজুর গাছও কিন্তু আসতে আসতে কেটে নির্মূল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে গ্রামের দিকে।

প্রতিবছর প্রায়ই শীতের সময় কি হয়তো করার ইচ্ছা আছে তাহলে মানে যারা এই কাজগুলো করত তারা অতি উৎসাহিত এবং আগ্রহী হয়ে কাজগুলো করার চেষ্টা করবে আরকি। হ্যাঁ অবশ্যই এই ধরনের মেলার যদি আয়োজন করা যায় উপজেলা জেলা গুলোতে তাহলে দেখা যায় যে মানুষের ভিতরে সচেতনতাটা বৃদ্ধি পায় এইভাবেই তারা আবার গাছ কাটা শুরু করবে বা গাছ কেটে নির্মূল করার যে, যে জিনিসটা দেখা যায় গ্রামে সেটাও কমে আসবে আসতে আসতে। আর মূলত আমাদের যশোরের আমি এতো দিন জানতাম না যে খেঁজুর গাছের এতো সমাহার আছে এই চৌগাছার এইদিকে, আমি জানি যে যশোর বিখ্যাত কিন্তু specifically চৌগাছা ওই জায়গাটা বিখ্যাত সেইটা আমার জানা ছিল না। কিন্তু তবে এইবারে এই মেলা দেওয়ার ফলে যে আমি আমি কেন আরও অনেকে জানতে পারলাম যে মূলত খেঁজুরের গুড় ওই জায়গার উৎপাদন বেশি মানে ওখানে চাষীর সংখ্যা বেশি, সবকিছুই ওখানে বেশি আরকি। হ্যাঁ ওই ওই এলাকাতেই আমার নানীর বাড়ি। সেখানে আমি গিয়ে আমিও দেখি সেরকম অনেক এরকম গাছ আছে খেঁজুরের গাছ আছে, এবং তারা আমার মামারাও খেঁজুর গাছ কাটে রস আনে, বিষয় এই জায়গাটা আসলেই খেঁজুর, গুড় বা রসের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা। আর হচ্ছে তোমার এই হ্যাঁ দেখছিলাম দেশের এখন মানে বাংলাদেশে অনেক প্রান্ত থেকে অনেক পর্যটন আসছে যে তারা সরাসরি গুড় দেখবে, কারণ এই জিনিসটা মানে সরাসরি চোখে ওই ভাবে দেখা যায়না, কারণ, দেখবা তোমার যারা গুড় জ্বালায় সকাল বেলায় রস মনে করো পেরে নিয়ে এসে ওই শীতের মধ্যে ওই সকালে জ্বালানো শুরু করে, এই জিনিসটা কিন্তু বাইরের যারা থাকে, তারা কিন্তু এগুলো দেখতে পারে না, তারা জানেও না যে এই গুড় কিভাবে হয় পাটালি কিভাবে হয়, এইগুলো জানে না।

যেটা হচ্ছে খেঁজুরের রস জ্বালানো জিনিসটা কিন্তু আসলে একটা সৌন্দর্য একটা সৌন্দর্যের মধ্যে পরে, তো এটা কিন্তু হচ্ছে বাইরের দেশে বা বিদেশী যে পর্যটন পর্যটকরা আছে, তাদের সামনে তুলে ধরাটাও এটা কিন্তু অনেক ভালো সুন্দর একটা positive দিক এই মেলার। হ্যাঁ তারপরে তোমার দেখলাম আহ আমরা তো গুড় গুড় তারপরে খেঁজুরের রস এইগুলো কিন্তু আমরা শুধু খাইনা, আমরা বিভিন্ন পিঠে পিঠে দিয়ে এই জিনিসগুলো আরকি খাই। হ্যাঁ তারপরে দেখলাম যে মেলায় বিভিন্ন ধরনের আমাদের যশোরী তলায় মানে যে পিঠে গুলোর প্রচলন আছে আরকি সব ধরনের পিঠা তারা মানে মেলায় তুলছে। পিঠে মানুষ গুড় দিয়ে খাচ্ছে, পাটালি কিনছে। মানে এক একজন আসলে মনে করো একবারে তো মানে এই পাঁচ কেজির নিচে হয়তো হয়না, একবারে পাঁচ কেজির নিচে গুড় হয়না তারা এইভাবে গুড় কিনে নিয়ে যাচ্ছে। মানে এটা বাণিজ্যিকভাবে আমাদের জেলার জন্যে অনেক বড়ো একটা ভূমিকা রাখবে। হ্যাঁ বাণিজ্যিকভাবে তো আমাদের জেলার জন্যে বড়ো একটা ভূমিকা রাখবেই তাছাড়া দেখা যাচ্ছে যে খেঁজুরের রস দিয়ে যেই রসের পিঠা বানানো হয়, দুধ দিয়ে রস দিয়ে যে পিঠা বানানো হয় সেই জিনিসটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। এই পিঠাও কিন্তু অনেক দামে বিক্রি হয়। সবাই কিন্তু পিঠাটা বানাইতে পারেনা। তারাও কিন্তু গ্রামে এসে কিনে নিয়ে যায় খাবার জন্য। হ্যাঁ এই রসে ভিজানো পিঠে সবাই বানায় না কিন্তু ওই যে original পিঠে রসে ভিজানো বাদে এখন দেখছি ওইটা ঢাকা শহর তারপরে বিভিন্ন শহর অঞ্চলে ওই পিঠে গুলো আলাদা তারা বিক্রয় করছে। পিঠার সাথে বিভিন্ন রকম sauce দুই তিন রকম sauce দিয়ে তারা বিক্রয় করছে আরকি। হ্যাঁ বিভিন্ন রকম চাটনি sauce দিয়ে ঢাকার রাস্তাতে রাস্তাতে তো এইগুলো বিক্রি হয়ই কিন্তু গ্রাম অঞ্চলে যেই পিঠাটা তৈরি হয় সেই সেই স্বাদটা কিন্তু আসলে এই রাস্তার side থেকে পাওয়া যায়না, পাওয়া সম্ভব না। তো যেই আসল যেই স্বাদটা এইটা পাওয়ার জন্য কিন্তু আমাদের গ্রামের দিকেই ঝুঁকতে হয়।

মানে যশোরে জেলার দু একজন থাকলে তাদের বাসার থেকে পিঠা যায়, তারা কিন্তু এই পিঠার স্বাদটা অবশ্যই গ্রহণ করতে পারে আরকি। হ্যাঁ যাদের বাসা যশোর জেলা তাদের তো এই বিষয় নিয়ে তেমন একটা ভাবনা চিন্তা করা লাগে না, কিন্তু যারা যাদের বাসা যশোর জেলাতে না যাদের বাসা ঢাকা জেলা বা বাইরের বিভিন্ন জেলায় কিন্তু ঢাকাতে থাকে, তাদের কিন্তু ভালোই একটা মূল্য চুকিয়ে পিঠার স্বাদটা গ্রহণ করতে হয়। খুব পাতলা পাতলা করে যদিও পিঠাটা বানানো হয় রাস্তার side এ কিন্তু মূল্য কিন্তু খুব বেশিই ধরে রাখা হয়।

হ্যাঁ আর আমি বলছিলাম যেইটা ওইটা হচ্ছে যে ধরো তুমি ঢাকায় কিছু মেসে থাকো তোমার বাসা থেকে শীতকালে এই পিঠা পাঠাবে। তা ধরো তোমরা একসাথে দুইজন, কি তিন room এর একটা flat নিয়ে আছে সেখানে দশ পনেরো জন আছো, তা তোমার বাসা থেকে তো কিন্তু তোমার একার জন্যে পাঠাবে না। তখন কিন্তু তোমরা যেই কয়জন আছো বাসা থেকে কিন্তু সেই ভাবেই পিঠা প্রস্তুত করে সকলের জন্যই পাঠাবে। আর এই স্বাদটা কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ করে খাইতে পারো, যদিও পিঠার পরিমাণ অল্প হয় কারণ সবাই মিলে খাইলে তো সবার ভাগে অতটা বেশি পরবে না আরকি। হ্যাঁ এটাও ঠিক আসলেই এই জিনিসটা আসলেই মজার একটা জিনিস যে বাসা থেকে পিঠা পাঠানো সেটা আবার সবাই মিলে খাওয়া কারণ,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

সেই মেলাটাও দেখছি সুন্দরভাবে মানে ওই জায়গায় যে এতো পরিমাণে মানুষের ভিড়, আমিতো গেছিলাম মনে করুন, তারপরে ওই জায়গায় তোমার নতুন একটা বাগান করসে মানে ফুলবাগান করসে, আহ একটা park করছে ওই park এর ভিতরে মনে করো বাংলাদেশ কি পৃথিবীর যত রকম ফুল আছে মানে তাদের তারা এখন বাংলাদেশের যেইগুলো আমদানি মানে চাষ করতে পারছে সেই সব রকম ফুল মিলিয়ে, বিশাল বড়ো একটা park এর ভিতরে তারা সুন্দরভাবে সাজাইছে। ওই ফুল দেখতে মানে সারা বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে পর্যটক আসে, এমনকি বাংলাদেশের বাইরে থেকেও অনেকে আসছে।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 চব্বিশ ঘণ্টাই ওখানে রয়েছে, যেকোনো অঘটন যাতে না ঘটে কোন accident যাতে না হয় সেইভাবেই সবকিছু আর দেখছি অনেকে আসছে তারা অনেক আনন্দ করছে picnic, picnic মতো আসছে বড়ো বড়ো bus নিয়ে তারা আসছে এই কি এই মজাগুলো করছে। হ্যাঁ গদখালিতে যে মেলা হচ্ছে এটা আমি online এ দেখলাম। অনেক বড়ো বড়ো vlogger মানে অনেক public figure রাও এই এইখানে আসছে দেখলাম, তারা vlogging করছে সুন্দরভাবে আমাদের,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 আমাদের এই গদখালি বা আমাদের ফুলের মেলা ফুলের রাজ্য সম্পর্কে অনেক কিছুই জানতে পারছে। হ্যাঁ তারপরে আরেকটা দিক যে আমাদের আমাদের মানে যশোর জেলার একজন কবি যে কপোতাক্ষ নদ নিয়ে একটা কবিতা লিখছে ওই খ্যাত মানে তার বাসাও আরকি কপোতাক্ষ নদের পাড়ে। ওনার নিয়েও দেখছি একটা জেলা প্রশাসন মেলা দিসে, আর এই মেলাটা তো আমার যেন আমাদের প্রায় প্রতিবছরই হয়। হ্যাঁ এই মেলাটার নাম হচ্ছে মধু মেলা, এটা তো সাগরদারিতে তার সেই কবির বাসস্থানের ওখানেই মেলাটার আয়োজন করা হয়। আর প্রতিবছর বলতে এইবার তো এই মেলার একশো নিরানব্বুইতম আসর ছিল। সামনের বছর দুশোতম আসর হবে, আমিও গিয়েছিলাম এই মেলায় ঘুরে আসলাম সেদিন। ও আচ্ছা তাহলে তুমি তোমার experience একটু share করো আরকি শুনি আমিও ভাবছি যাবো কারণ এই মেলা তো তোমার শুনছি একসপ্তাহ ব্যাপী মেলা দিসে আরকি। হ্যাঁ এইখানে কিন্তু আমি গিয়েছিলাম microbus এ কিছু বন্ধুদের সাথে। আহ আমাদের জিকর বাসা থেকে কিন্তু যেতে বেশি সময় লাগে না। তো সেখানে দুপুরবেলা গিয়েছিলাম দুপুরবেলা যেয়ে যেই experience টা আমার, হলো মজা আছে সেখানে মেলা দেখেও মজা সেখানে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যেই জাদুঘর বানানো হয়েছে সেই সেখানে গিয়েও কিন্তু অনেক পুরানো পুরাতন জিনিস বা, কবির ব্যবহার্য জিনিসপত্রও কিন্তু দেখা যায়, তো এগুলার পাশাপাশি আসলে সেখানে যে নদ আছে কপোতাক্ষ নদ সেখানে কিন্তু খুব সুন্দর মনোরম একটা পরিবেশ থাকে, তো ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ ওইদিকে শুনছি কপোতাক্ষ নদ মানে আমাদের যশোরের সবথেকে কপোতাক্ষ নদ ওইদিকেই বেশি বড়ো আর গভীর ওইদিকেই বেশি আর অন্য জায়গায় তো তেমন একটা না যে নদের অবস্থা খারাপ, তারপরে আমি দেখছি মানে ফেসবুকে দেখছি অনেক মানুষ জন যাচ্ছে সেখানে মানে পর্যাপ্ত পরিমাণে মানুষের ভীড়, এতো ভীড় হয়তো আগে হইসে কিন্তু ওই যে কয়েকবছর করোনার জন্য, বন্ধ ছিল সেই কারণে মানুষ ওইভাবে যাইতে পারেনি, আর এখন তো মনে করো কোন জায়গায় একটা কিছু হইলে এখন যে ফেসবুক ইনস্টাগ্রাম এইসবের যুগ এখন এইখানে এসে সবাই, সবকিছু share করে এইজন্যেই মানুষ আরও বেশি আকৃষ্ট হয় যে তারা অমুক জায়গায় গেছে আমরাও একটু যেয়ে দেখে আসি জিনিসটা, উপভোগ করে আসি আরকি।

এইগুলো কিন্তু আসলে হচ্ছে আমাদের তারা কিন্তু এই জিনিসটাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে আর শুধু যে আমাদের এলাকার মানুষই এখানে যায় ঘুরতে তেমন কিন্তু না, আমি গিয়ে দেখেছি যে অনেক অনেক, অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এমনক এমনকি বিদেশী পর্যটকরাও সেখানে আসে আমি দেখেছি। আর এখানে আসলে অনেক রকমের খেলা দেখার সুযোগসুবিধা থাকে circus,

হ্যাঁ আমি তো দেখেছিলাম একটি মিষ্টি একটা মিষ্টি এক piece এর দাম এক হাজার টাকা এইরকম মিষ্টিও দেখেছিলাম সেখানে। আচ্ছা ভাইয়া সবকিছু শুনে ভালো লাগলো তাহলে আমি যাবো আরকি খুব তাড়াতড়ি, আচ্ছা আজকের মতো বিদায়, অন্য আর একদিন কথা হবে।